তোর কী এমনি natural skin নাকি oily skin ? আমার normally oily skin। মানে face র জন্য বাকি skin এমনিতে dry।

but তুই তো বললি তোর foundation লাগে না।

ভালো। আমি মানে এর আগে আমি use করেছি আমি দেখেছি। আমার dance এর জন্য আমি use করেছিলাম তখন আমি Maybelline কিনেছিলাম। তো Maybelline এর foundation খুব ভালো মানে খুব ভালো skin tone দেয়।

সাথে ইয়ে করলে। আসলে আমার আর একটাও ব্যাপার হয়, আমার আ মানে বেশি আমি makeup use করলে না আমার মুখটা একটু বেশি সাদা সাদা লাগে।

আমি ওগুলো একটু মানে use করতেও ভয় পাই। বাড়িতে সবাই বলে যে ইস প্রচুর makeup করে ফেলেছে এরকম বলে। মানে

একটুখানি বাব্বলে আর বিশেষতঃ এটা foundation এ হয়। CCতে যেহেতু আ এই জিনিসটা একটু কম ,আর foundation লাগালে একটু মুখটা আর একটু বেশি সাদা

cream ও তো অনেক shade আছে তাই নাকি ? নাকি একটাই

CCর অনেকগুলো shade আছে honey আছে আর একটা breeze বলে এরকম একটা আছে। CCর ও তিন চারটে shade আছে।

মানে যার যেরকম skin tone সে সেই অনুযায়ী নেবে। এরকম।

মানে CCটা mainly ওই light বেইত makeup । overlap

হ্যাঁ। তো ঐটার জন্যে but যার যেরকম skin সেই অনুযায়ী করাটাই ভালো। যেরকম আমি তোকে বললাম তুই Maybelline কিনেছিস Maybelline টা খুবই ভালো। Maybelline টা লাগালে মানে অনেক কিছু task মানে যদি light করেও লাগাস অনেক touch up হয়ে যাবে। সে হয়তো দিনের বেলা কোনো occasion আছে সেটা তেও চলে যাবে। আবার রাতে তো আর একটু heavy weight করে concealer use করলেও সেটা তেও খুব ভালো হবে।

আমার ক্ষেত্রে এটা কখনো হয়নি। কারণ CC use করার পর আমি puff করে নি powder puff করে নি। খুব হালকা করে powder টা puff করে নি। তো আমার সেরকম ভাবে হয়নি। CCটা মানে প্রায় আমি ,আমিতো অনেক টা time হয়তো, হয়তো সকাল বেলা কোনো আ কিছু হয়েছে। সেটা হয়তো সেটা একদম রাত অবধি হয়তো যাচ্ছি সেখানে কোনো occasion বা কোনো কিছু। মাঝে আর কোনো মুখ wash kora র কোনো time নেই। হয়তো সকাল এগারোটায় করেছি আমি। যেমন দূর্গা পুজোর কথাই আমি বলছি বেরিয়ে গেছি। এদিকে হয়তো রাত্রি ন'টার সময় বা সাড়ে ন'টার সময় back করেছি। তো এই এতটা time পুরো CC দাওয়াই ছিল। CCর ওপরেই হালকা powder puff করা ছিল তো পুরো এতটা time আমার খুব সুন্দর ছিল বাড়িতে আসা অবধি। কোনো কিছুই কোনো সমস্যা হয়নি। ঘামলেও হয়নি মানে। just মানে একটা ওই normal আমাদের রুমালগুলো থাকে, রুমাল দিয়ে উম just এরকম হালকা করে ঘাম হলে ওই ওই ছোপ ছোপ করে আর কি বলে puff type এর করে পোঁছে। ওরকম ভাবে পুছে নিলে কোনো problem হয়না।

অ্যাঁ তবে foundation এর ক্ষেত্রে এটা একটা হয়। মানে

না একটু কিছুক্ষন পর দেখবি মুখ কিরকম টান টান হয়ে যায়।

দেওয়া থাকে তারপরেও কি হয় ওই অনেকটা জায়গায়

আমার আগে হত জানিস তো আমি আগে খুব একটা makeup এতো খুব একটা মানে কি বলবো দক্ষ নোই। আগে eye makeup করতাম তখন কি হতো বলতো ধর আমি খুব একটুখানি ক্রিম, যেহেতু আমার dry skin তাই আমাকে moisturize ভালো করে করে নিতেই হতো। যখন আমি eye makeup করতাম কিছুক্ষন পর না কিরম চোখের উপরটা কিরকম যেন কি বলবো oily হয়ে যেত এবং foundation এর সাথে তারপরে ধরে নে eye shadow র সাথে eyeliner টা পুরো মিশে যেত। সেকি অদ্ভুত

হ্যাঁ। তো এটার জন্য আমি বলবো যে এটা হয় oily মানে যেহেতু তোর চোখের ওপরের ওই জায়গাটা একটু oily ব্যাপার রয়েছে makeup করার time এ আগে আ সবার আগে মুখটাকে wash করে তুই একটুখানি বরফ use করা নিতে পারিস। বরফ

skin এ লাগিয়ে নিয়ে তারপরে কোনো then কোনো moisturizer use করে তারপর foundation যেই foundation তুই লাগাবি সেটা তুই লাগালে তোর ওই problem টা solve হয়ে যাবে।

থাকবে না হম। skin টা তোর normal থাকবে তাহলে। যেহেতু ওই জায়গাটা, আর বিশেষতঃ আমি বলবো তোর যেহেতু dry skin তুই পুরো মুখে লাগাবিনা, তুই চোখের ওপরটায় just লাগাবি বরফটা। লাগিয়ে বাকি

যে বরফ লাগালে নাকি makeup stay করে আর ওরকম হয় না। অনেকটা stay করে আর এইরকম problem হয় না।

তারপরে ধর এই eye-shadow ব্যাপার তুই কি eye-shadow ভালো করে eye makeup করতে পারিস? নাকি একটা colour দিয়েই blend করিস? না আমি অনেকগুলো colour দিয়ে blend করতে পারি।

তবে ওই যে বললাম মানে colour এর খুব বেশি shade এর আমি use করিনা আমি। ধর আমি খুব normal এ। ধর হয়তো glossy shade গুলোরই nude colour এর ওপর যতগুলো থাকে

shade use করি হ্যাঁ। সেখানে তোর মানে প্রত্যেকটা colour এ nude থাকে কিন্তু সেগুলো glossy glossy type র shade।

আমি last eye-shadow pallete একটা Lakme র কিনেছিলাম।

হ্যাঁ হ্যাঁ। একদম nude shade পাওয়া যায় ছোট মতো। ওটার মধ্যে শুধু nude shade ই রয়েছে।

হ্যাঁ ওটার মধ্যে শুধু মানে ইয়ের nude shade গুলোই রয়েছে।

বড়ো shade মতো পাওয়া যায় সেটার মধ্যে সবটা থাকে। তো আমার সবটা লাগেনা। আমি use

ভালো করেছিস। আমি যেটা last কিনলাম সেটা হচ্ছে Swiss Beauty র কিনেছি বুঝলি তো?

আচ্ছা আচ্ছা। ওগুলো nude shade ই আছে। মানে brown nude shade পুরো nude

ওটা কিনেছি। is it আমার ইচ্ছা আছে যে এইটায় আগে শিখে নিয়ে একটু তারপর Revolution এর কিনবো। Revolution এর ওটার বেশ দাম আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলোর একটুখানি range আছে। তবে এখন তো তুই Purple থেকে যখন নিবি বলছিস সেটা করতেই পারিস। Purple এ তো এখন ninety-nine করে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আর বলিস না ওই মনিনেটি নাইন এর চক্করেই তো তোকে বললাম কী এসছে ছাতার মাথা।

দিয়েছি দু তিনটে জিনিস। আমিতো এখন পুরো Good Vibes মাখি সমস্ত।

Mamaearth মেখেছিস কখোনো? Mamaearth এর lipstick গুলো নাকি খুব ভালো হয়। আমি শুনেছি Mamaearth এর সব productভালো। তারপর Mcaffeine এইগুলো নাকি যে আজকাল খুব ভালো মানে লোকে use korche। Mamaearth

সমস্ত product ই সবাই use করছে। এছাড়া বিশেষ ভাবে নাকি Mamaearth এর lipstick গুলো nude shade এর lipstick গুলো নাকি খুবই ভালো হয়।

হম। আমি শুনেছি কিন্তু range তা একটু high। Mamaearth এর kajal ও খুব ভালো হয়। তাই নাকি Mamaearth এর kajal ও খুব ভালো হয়?

আমি শুনেছি Mamaearth এর দাম টা হয়তো দ্যাখ অন্যান্য product এর যেটা ধর দুশো ml এর দাম ধর দেড়শো টাকা, তিনশো টাকা দাম। Mamaearth এর range টা অনেকটাই বেশি। Mamaearth এর shampoo থেকে শুরু করে Mamaearth এর face বাস খুবই ভালো হয়।

মানে nude shade এর lipstick গুলো খুব ভালো ভালো shade এর আছে। একটা ব্যাপার হচ্ছে অনেকটা time stay করে আর হালকা glossy ও থাকে।

Mamaearth খুব creamy matte finish দেয় নাকি? creamy matte finish দেয় হ্যাঁ creamy matte finish দেয়। খুব ভালো একটা touch up থাকে overall Mamaearth ।but range গুলো একটু highহয় Mamaearth এর। তবে আমি শুনেছি খুব ভালো product

শুনেছি খুব ভালো product হয় তাই জন্যই ভাবলাম কিনে দেখি।

একটা Mamaearth কিনে দেখতেই পারিস আরামসে। যদি কোনো একটা প্রোডাক্ট যেটা আর কিposssible সেরকম একটা প্রোডাক্ট Mamaearth কিনে দেখতেই পারিস। Mamaearth তোকে কেমন এলো অর্ডার দিয়ে ছবি পাঠাবো ঠিক আছে ?

চ অনেকদিন পর কথা হলো

হ্যাঁ রে বল স্নিগ্ধা। অরে শুনলাম তুই নাকি চুলে highlight করিয়েছিস? এই তো সবে পুজো কাটলো পুজোতেই করালাম highlight টা এবার নিয়ে উম তিনবার করলাম। ও আগেরবার কোথা থেকে করিয়েছিলি?

ও আচ্ছা কি নাম বলতো আসলে আমিও করাবো ভাবছি তো ঐজন্যে ভাবছি কোথায় করানো যায় ভালো হবে ?

তোর চুলের lengthwise নেবে charge তোর যেরম

চুলের length বা তুই যেরকম করাতে চাস দেখ চুলের color এর আহ এর দুরকমের কি তিন রকম এর হয় এক হচ্ছে ombre,

আরেকটা হচ্ছে তোর পুরো hair color টাকে কি একটা বলে ঐটা আরেকটা হচ্ছে highlight ঠিকাছে?

highlight মানে হচ্ছে treats অনুযায়ী হয়। মাথায় treats করাবি তো এইরম করে হয়।

হ্যা আমি পুরো কোনোবারই পুরো চুল রং করাই নি প্রথম বাড়ে করিয়েছিলাম Ombre আর second time করলাম আমি highlight করেছিstrip নিয়ে এবারে আবার Ombre করেছি।

তো তোর মানে color টা কী করেছিলি golden নাকি? হুম golden না golden এর সাথে একটু red এর burgundy burgundy kind of burgundy. আচ্ছা আচ্ছা আচ্ছা এই খুব মানে চুল কি rough হয়ে যায়? মানে আমার মা এইসব ব্যাপারে খুব concern বুঝলি তো ?

জিনিসগুলো মিশিয়ে করে উল্টো তুই বাড়িতে করলে হয়তো তুই একটু কোনো জিনিসটা বেশি পরে গেলো কোনো জিনিসটা কম পরে গেলো তাতে চুলের ক্ষতি হতে পারে কিন্তু ওরা তো সব আহ ইয়েটা জানে হম মাপগুলো জানে, না? তো তোর total কত মানে আমি শুনেছি অনেকক্ষণ নাকি বসে থাকতে হয়। বাবা! সে আর বলতে এবারে শোন না সকাল বেলায় গেছি হুম around eleven O'clock আর বাড়ি এসছি তখন মানে parlour থেকে বেরোলাম তখন সাড়ে পাঁচটা বেজে গেছে

হ্যা বাবা! হাতে একদিন সময় নিয়ে যাবি মানে ছুটিছাটা office এর ছুটিছাটা নিয়ে ওই ই~ই~ইয়ে হম প্রথমে কী করবে তুই যদি cutting থাকে তোর cutting করবে then তোর চুল wash করবে হম color করার জন্যে then চুল wash করে চুল dry করবে তারপর চুলে partition করে করে করে করে color করবে করার পর এক দেড় ঘন্টা বসাবে বসিয়ে তারপর তোকে চুল আবার shampoo করে wash করবে। তারপর আবার চুল dry করবে then আবার চুল set করবে So it's a long process. বাবা সে তো অনেক্ষন এর ব্যাপার রে আরে কী কি বলি বলতো আমার চুলে না এখন splittence হচ্ছে এইবারে আমি চাইছি একটু highlight ও করাতে এবার ব্যাপার হচ্ছে কী বলতো আমার আবার white hairs ও আছে এইবার আমি বুঝতে পারছি না যে আমি যদি ওদের কে বলি যে আমি ঠিক এটাও বুঝতে পারছি না যে যখন ওরা highlight টা করাবে তখন white hairs গুলো ও কি ওখানে সেটা ওটার সাথে color হবে কিনা

হ্যা হ্যা আমার মনে হয় যতদূর সম্ভব হয়েই যাবে কেন বলতো কারণ ঐগুলো ঢাকার জন্য আমিই মনে করি তুই যদি fir~first time করাস তালে highlight বা ombre ই করা পুরো চুল টা color করে নেই কারণ ওর মধ্যেই তো ইয়ে গুলো যাবে সাদা সাদা ইয়ে গুলো তো তুই highlights ই করা বুঝলি?

definitely চুল টা কেটে নিও কারণ তোর splitence হচ্ছে বলছিস সেইজন্যই বললাম। আর তুই আগের বছর যখন করিয়েছিলি তখন আরকি গিয়ে মানে কতক্ষন time লেগেছিলো তখনো কি এতক্ষন ই time লেগেছিলো?

হ্যা পুজোর সময় তো অবশ্যই আমি দেখ আমি আর কতই বা parlour এ যাই চুল কি আমি রোজ রোজ কাটছি তা নয় বছরে একবার কাটি আর পুজোর সময় জানিস ই চাপ থাকে তো ওই পুজোর সময় এর জন্যই নামটা লেখাতেই হয়। ওহ আচ্ছা আচ্ছা আচ্ছা

তো তুই দূর্গা পুজোর সময় করেছিলি না কি ? হ্যাঁ হ্যাঁ দূর্গা পূজার আগে আগেই করেছিলাম করলে এক বছর থাকে রে! তাই নাকি ? হ্যাঁ রে কোনো serum টিরাম দিয়ে দেয় আমি শুনেছি নাকি আলাদা করে অদে~ওদের কোনো shampoo দিয়ে দেয় যেটা সারাবছর use করতে বলে এরকম কিছু দিয়েছে নাকি? না না ছাই ঐরম কোনো কোনো ব্যাপার ই নেই এইতো আমার এই নিয়ে তিন বছর হচ্ছে আমি করাচ্ছি চুলে ওসব কোনো ব্যাপার ই না তুই normal shampoo use করতে পারিস normal তোর serum normal তোর conditioner

আমি ভাবছি ombre করাবো এখন তো ওটাই তো এখন trending চলছে আমি ভাবছি যে ombre করাই কিন্তু ব্যাপার টা হচ্ছে বুঝতেই পারছিস বাড়িতে যেরকম করতে কিছুতেই দেবে না দেবে না দেবে না আর তারপরে দেখ করাতে হলে না কোনো occasion তাই জানিস তো মানে হুট্ করে একটা করে ফেললাম তবু এ occasion হলে কি একটা ঠিকাছে কোনো একটা

সামনেই কালী পুজো দেওয়ালী আছে আর তোদের বাড়িতে কালীপুজো হয়ই তো তাতেই করিয়ে দে ।

তো ভাবছি কি বলতো যে করবো এবারে ভয়তো ওখানে কি বলতো সে online shopping এর মতো কোনোদিন ও করি নি তারপর একবার করার পর এখন শুধু online shopping ই চলছে , এবার ধর এমন একটা বিচ্ছিরি colorহয়ে গেলো যেটা মানে আমাকে আমাকে suit ই করছে না , তখন তো আবার মুশকিল, না? না না ওরকম কোনো নয় একটা trust এর ব্যাপার তো আছে , আমি যতবার করিয়েছি ভালোই করেছে কোনো অসুবিধা নেই ঠিক e~even তুই তো আমায় photoতেও দেখেছিস সামনাসামনি ও দেখেছিস , তুই ই বল আমাকে কি খুব খারাপ লাগে দেখতে? না না না সে তো লাগে না আমার তো ভালোই

color তোর হম মানে skin color অনুযায়ী skin tone অনুযায়ী তো তোর personality অনুযায়ী তোকে color করে দেবে এবার হ্যাঁ তুই যদি নিজে থেকে বলিস যে আমি হলুদ করাবো সবুজ তাহলে that's different. হম এই হচ্ছে কথা হলুদ সবুজ বা খুব dark color গুলো না মানে Indian skin tone গুলোতে যায় ও না জানিস তো? না, ঐগুলো বেশ বিদেশিদের ই ভালো লাগে foreigner দের ই ভালো লাগে মানে color গুলোও খুলে ওদের ওপরে রে না আমাদের অত ফুটবে না তাতেও হলো কি বলতো বাড়ির সামনে দিয়ে কেউ বেগুনি রং এর চুল করে আসছি তুই imagine করতে পারছিস? তোর পাড়ার লোক তোর দিকে কিভাবে তাকাবে ? একবার ভাব আবার সবুজ করলে সবুজ করলে বলবে কোনো একটা particular দল কে support করিস আর কমলা করলে বলবে কোনো একটা particular দল কে support করিস অরে আমি সেটাই ভাবছি যে তুই তো recently করেছিস আমাকে বললো আমাকে ইয়ে বললো পূর্বাশা বললো তো আমিও ঐজন্য ভাবলাম তোকে একবার phone করে জিজ্ঞাসা করি কারণ তুই তো এই রূপচর্চার ব্যাপারে মোটামুটি খেয়াল রাখিস বা এইগুলার উপর মোটামুটি চর্চা করিস। আর এইটুকুন নিজেকে maintain করতে লাগে আরকি সত্যি কথা বলতে তাই আমি খুব একটা parlour টারলারে যাই ও না এই এই বছরে এক দু বারি